এটি একটি এটি একটি বজরং বালি শি-ইব রামায়ণ রাম শিব তিনটি গম্বুজ পরিচিত একটি মন্দির। মন্দিরটির একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাত --

আটটা নটা দশটা এগারোটা বারোটা সিড়ি মন্দিরটি লাল গেট দেওয়া এবং গেট টি লক করা পাস্ দিয়ে দুটো রেলিং লোহার রেলিং দেওয়া। সামনে একটি ঘন --

যাতে লোকালিটির মধ্যে ঢুকে না আসতে পারে বিশাল বড় একটি সবুজ মাঠ এখানে ভাল্লুক ঘুরে বেড়ায় মাঠের মাঝখানে ছাউনি করা সেখানে ভাল্লুকরা খেলে।

এই ছবিতে তিনটে মেয়েকে দেখা যাচ্ছে। একটি মেয়ে পিং রঙের একটি স্কার্ট পড়ে আছে। একটি মেয়ে একটি নীল রঙের একটি প্যান্ট পড়ে আছে। একটি মেয়ে জিন্স পড়ে আছে।

সামনে একটি পুরনো দিনের পোস্ট অফিস । তার সামনে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাইক দাঁড়িয়ে । বাইকের মধ্যে কয়েকটা দুটো তিনটে হেলমেট--